সামনে একটি সাদা বোর্ড আছে যেখানে কিছু নিয়ম লেখা রয়েছে।

পেছনের দিকে কিছু ভবন ও লোহার গেট নজরে পড়ছে।

অনেক গাছের কাটা গুড়ি একসাথে স্তূপ করে রাখা আছে।

পেছনে খোলা মাঠ ও একটি ইটের তৈরি ঘর দেখা যাচ্ছে।

এটি সম্ভবত শাল বা সেগুন কাঠ দিয়ে তৈরি যা শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী।

দোকানের বাইরে অংশটি লাল ও নীল রংয়ে সাজানো রয়েছে যা আকর্ষণীয়।